ফোটোর মধ্যে দেখা যায় একটা দুকান।

রাহা আসে সোফা মেদো মেদো কালারের মনে আকাশি কালারেরও আসে।

বাইরে দরজার বাইরে একটা হলুদ চো দেখা যায় সাদা ওয়াল আসে খুটি আসে।

অটো আসে বাইকও আসে গাড়িও আসে।

মূর্তির পিসোনে কিছু জাগা নীল সাইডের দিকে হ্যে শিব শিবের মূর্তি--

ওয়ালের কালার আ সবুজ সবুজ হা হালকা সবুজ আর কমলা কালারের।

একজন সেলে মানুষ গাড়ির সামনে নীসে বোয়াত।

উপরে গাড়ির উফরে যে ঘরের ভিতরে গাড়িটা রাখা উফরে টিন দেখা যার।

ফটোর মধ্যে দেহা যায় দুইজন মানুষ একজন মানুষ ইয়ে আকাশি কালারের গেঞ্জি লাগাইসে খালা কালারের প্যান্ট লাগাইসে।

নীসে পেয়চানগাড়ি ঠিক করার জিনিস রাখা আসে।

ফটোর মইধ্যে দেহা যায় সামনে একজন মানুষ লাল একটা টুলের মইধ্যে বহা।

লালে নীলে কালায় লোকের একটা সাইকেলও আসে।

ফটোর মদ্যে দেখা যায় কিছু গাসপালা সামনে দূরে উপরে একটু জলও দেহা যায় নিচে ঘাসও দেখা যায়।

ফটোর মধ্যে দেহা যায় একটা পেট্রোল পাম্প ।

ওটার মধ্যেতে হাজারও হয়েকটা বাইক রাখা আসে।

কিছু জায়গাত গাসের সায়া আসে।

উফরে লাইট এ দেখা যার ।

আরেকজন মানুষের নীল আর হালা নীল কালারের গেঞ্জি আর হালা কালারের প্যান্ট লাগাইসে।

ফটোর মইধ্যে দেখা যার বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের জিনিস রাখা।

ফতোর মধ্যে দেখা যায় একটা ঘর ঘরটার মধ্যে সাইনবোর্ড লাগানি সামনে

এই ফরের সামনে দিকে সু ঘাস দেখা যায় সবুজ।

ফোটোর মধ্যে দেখা যার একজন মানুষ গাসে জল দেয় আর একটা হাতে পাইপ রয়ে--

খাট আসে এ সুইচবোর্ড আসে জানালা আসে--